কয়েকটি বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে।

এই সবির মইধ্যে একটি ঘর দেখা যাচ্ছে।

চারিপাশে গাছপালা দেখা যাচ্ছে।

দোকানের বিতরে তারিয়ার মইদ্যে অনেকগুলা ঔষুধ দেখা যাচ্ছে।

সামোনে একটি পোস্টার লাগানো রয়েসে।

একজন লোক বসা রয়েসে ।

এই সবির মইধ্যে কয়েকটি বড়ো গর দেখা যাচ্ছে।

নীচে কয়েকটি বাইক রাখা রয়েসে।

এ ছবির মইধ্যে অনেকজন পুরুষ ও মহিলা দেখা যাচ্ছে।

এই সবির মইধ্যে একটি বড় দুকান দেখা যাচ্ছে।

এই সবির মদ্যে কয়েকটি বিল্ডিং গর দেখা যাচ্ছে।